এটা একটি অফিসের ছবি। এখানে একটি টেবিল আছে এবং টেবিলের দু দিকে দুটি চেয়ার আছে। টেবিল এর পশে একটি আলমারি আর একটি বড়ো জানালা এবং একটি দরজা।

এটি একটি ঘরের ছবি যেখানে ঘরটির প্রবেশদ্বারও বন্ধ এবং ঘরটির প্রাচীরের প্রবেশদ্বারও বন্ধ ঘরটির বাইরে একটি সাইনবোর্ড লাগানো আছে সেটাতে লেখা আছে স্টাডি সল্যুশন।

এটি একটি মন্দিরের ভিতরের ছবি। ভেতরে একটি মূর্তি আছে। মূর্তিটি মালা দিয়ে সাজানো আছে এবং মূর্তির অপরেও একটি মালা দিয়ে --